দোকানটির ওপর একটি পোস্টার টাঙ্গানো রয়েছে পোস্টার এ আমূল লেখা রয়েছে।

গৌসালার ভিতর অনেক আলু জ্বলছে।

এই ছবিতে সামনে একটি সরু রাস্তা রয়েছে ।

এই ছবিতে সামনে একটি বিবাহ অনুষ্ঠানের গেট দেখতে পাওয়া যাচ্ছে গেট -টির চারপাশে খুব সুন্দর ফুল দিয়ে--

এই ছবিতেসামনেঅনেকলোকজনদেখতে পাওয়া যাচ্ছে যেখানে অধিকাংশ মহিলা রয়েছেন।